এবং বৃষ্টিতে অনেক লোকজন বসে আছেন। একটি ভদ্রলোক এবং ভদ্র মহিলাকে দেখতে পাওয়া যাচ্ছে। মহিলাটি ইয়েলো কালারের শাড়ি পড়ে আছে এবং ভদ্রলোকটি রেড কালারের গেঞ্জি এবং ব্ল্যাক কালারের প্যান্ট পড়ে আছে।

হ ডাক্তারের ডক্তর -এর চেম্বার বলে মনে হচ্ছে এখানে একটি বড় করে পোস্টার দেওয়া রয়েছে একটা চার্ট আছে ।

এবং ইন ইন ইন্ডোস্টার বলে লেখা রয়েছে। নিচে একটি জায়গা সামনে একটি কার দাঁড় করানো আছে। কার -টি ছাই ছাই কালার এবং তার পাশে একটি রেড কালারের বাইক দাঁড় করান--

ছবিটিতে এই ছবিটি একটি রেস্টুরেন্ট এর ভিতরে ছবি বলে মনে হচ্ছে এবং রেস্টুরেন্ট এর ভিতরে একটি বড়ো টেবিল এবং একটি চেয়ার আছে।

এটি একটি নদীর ধারের একটি দৃশ্য নদীতে খুব সুন্দর জলটা স্বচ্ছ পরিষ্কার এবং জলটা খুব স্থির হয়ে আছে।